গরটির উপরে ম মনোরঞ্জন স্ট্যা স্টাডার্স লেখা আচে।

একটি বড় বড় গাসের নীচে দাঁড়িয়ে আছে গাসগুলি দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর।

আমি এখানে একটি ইলেকট্রিকের জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছি দোকানটিতে অনেক জিনিস রয়েছে।

দোকানটিতে কারেন্টের ওয়্যার সহ কারেন্টের সুইস সহ বোর্ড সহ --

আমি এখানে খুব সুন্দর একটি গর দেখতে পাচ্ছি আমার মনে হয় এটি একটি মন্দির রয়েছে।

আমি একানে একটি বিল্ডিং -এর কাজ হতে দেকতে পাচ্চি।

আমি একানে খুব সুন্দর একটি বাচ্চাদের ক্লাস রুম দেকতে পাচ্চি।

দোকানটি দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর দোকানটির নীচে সাদার রঙ্গের টাইলস লাগানো আছে এবং উপরে সাদা রঙ্গের ছাদ রয়েছে।

নীচে রেড কার্পেটও বিছানো আছে এবং রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ফুলগাছও লাগানো আছে।

সামনে টেবিলের উপর দুটি মোটর রাখা আছে ও দেখা যাচ্ছে।

গাড়িটির পাশে দুজন ব্যক্তিও রয়েছেন এবং গরটির ওপরে টিন লাগানো আছে এবং এখানে একটি দোকানও দেখা যা--

একজন ছেলের হাতে একটি ফোনও রয়েছে।

সে অনেকটি সাইকেলে -ও দেখা যাচ্ছে এবং বাইক -ও দেখা যাচ্ছে।

ছেলে একটি কম্পিউটার টিপচেন ও দেখা যাচ্ছে।

একানে বড় বড় তিনটি গ্রিলের জানালাও রয়েছে এবং স্কুলটির নীচে সাদা কালার করা আছে।

এখানে দুটি ডেক্স ব্রেন্চ রয়েচে ডেক্স ব্রেনচ -এর উপর কিচু চাত্রচাত্রি বসে কিছ কী যেন একটিভিটি করচেন দেখা যাচ্ছে।

আমি একানে একটি মাছের বাজার দেকতে পাচ্চি।